হ্যাঁ অনেকেই এই কাজটা করে এই কাজটা একদমই করা উচিত না কারণ আহ এই টাকাগুলো কিন্তু একদমই হচ্ছে আপনার যারা গরিব দুঃখী নিন্ম অঞ্চলের মানুষের তাদের প্রাপ্য। এই টাকাটা যারা আত্মসাৎ করে তারা কখনোই মানুষের কল্যানে আসতে পারে না তারা মানুষ হিসাবে নিজেকে বিবেচিত হতে পারে না তারা কারণ এই সম্পূর্ণ টাকার হক একমাত্র ধরেন যারা গরিব আছে যারা, খেতে পারে না যারা ধরেন শীতের পোশাক কিনতে পারে না যাদের অনেক অভাব তাদের জন্যই এই টাকাটা কিন্তু যারা এই কাজগুলো করে যে আহ গরিবদের নাম করে যারা টাকাগুলো আত্মসাৎ করে তারা প্রকৃতপক্ষে আসলেই মানুষ না তারা। এ কাজ গুলো করা একদমই উচিত না, হ্যাঁ এজন্য আপনাদের মতো যারা রাস্তা থেকে fund collect করেন তাদের অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, আমাদেরও অনেক সময় সমস্যা হয় আমাদেরও অনেক, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় আহ ধরেন আহ সেই দিন আপনার আহ আমাদেরকে আহ পুলিশ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পুলিশ পুলিশ জিগ্যেস জিগ্যেস করছিলো যে আপনারা যে fund collect করতাছেন আহ এটা মানে কিসের fund কোথায় যাবে এইটা? তো আমাদের অনেক সময় নানান জেরার সম্মুখীন হতে হয় হ্যাট আমরা তো actually আহ গরিবদের নিয়ে এই কাজ করি আমাদের ওই ঝামেলাটা হয় না কারণ আমরা proper proof দেখাইছি তাদেরকে,

আমাদেরকে অনেকে জিজ্ঞাসাবাদ করে অনেকে কত কটাক্ষ করে অনেক কথা বলে তা আমরা ওগুলো আসলেই মাথায় নিই না কারণ আমরা জানি যে আমরা কি করতাছি আমরা গরিবদের জন্য কাজ করতাছি এইটাই আমাদের সব থেকে বড়ো পাওয়া সেইটাই, তার জন্য যদি দু-একটা কথা শুনতে হয়, ওটা কোন fact না। হ্যাঁ, আমিও চিন্তা করতাছি এরকম কোনো একটা সংগঠনে সাথে যুক্ত হয়ে এই শীতের মধ্যে গরিবদের নিয়ে কাজ করবো আর আমার কাছে কিছু fund আছে আমি চাইছিলাম কিছু কম্বল আর সোয়েটার কিনতে তো ঢাকার মধ্যে কোথা থেকে কমদামে পাইকারি দামে পাওয়া যাবে আপনার কোনো ধারণা আছে? ঢাকাই আমরা তো শীতের পোশাক মানে গরিবদের যখন হম বিলাবো আমরা তো পাইকারিতে কিনছিলাম আমরা আহ ঢাকার কোথায় আমি কোথায় জানি আহ হ্যাঁ বঙ্গ market এ বঙ্গ market এ গেলে আপনি পাবেন ও গুলো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুরান ঢাকায় কারণ আমরা আহ fund collect করছিলাম fund collect করে then আমরা বঙ্গ market এ গিয়েছিলাম বঙ্গ market এ যাওয়ার পর, আমরা সেখান থেকে ধরেন আপনার এক থেকে একশো ত্রিশটা হ্যাঁ এক থেকে একশো ত্রিশ তার মতোন কম্বল ওখান থেকে কিনেছিলাম কিনে then আমরা ওই দিনই রাত্রিবেলা যারা,

হ্যাঁ আপনি ইচ্ছা করলে আপনি আমাদের সাথে join করতে পারেন join করলে batter হয় তাহলে আমরা একসাথে যদি দশের লাঠি একের বোঝা, কারণ আমরা দশজন যদি একসাথে হয় তাহলে আমরা একটা পরিবারকে help করতে পারবো ব্যাপারটা কিছুটা এমনি। ও আপনাদের সংগঠনে যুক্ত হতে হলে কি কোন চাঁদা বা এরকম fee কিছু দিতে হয় না কি? না, না, না কোন চাঁদা লাগবে না কিছু লাগবে না। শুধু আপনি আপনার একটা আহ online এ একটা form দেব আপনি সেটা পূরণ করলেই হয়েযাবে আর কিছু লাগবে না।

আপনার post আপনি কোথায় post আছেন? কোথায় আছেন? এই আরকি

আপনি আমার এই number এ এই form টা দিয়ে দিন whatsapp এ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি তো আমার কাছের মানুষই কোনো সমস্যা হবে না

আর ভাই আর বলেন না কারণ আবার মনে করেন যে weather টা যে কি হয়ে দাঁড়িয়েছে এবারে একদমই অবস্থা খারাপ weather এর

কিন্তু সকালে ঘুমথেকে উঠে দেখি পুরো সূর্য ব্যাপারটা বুঝলাম না।

হ্যাঁ আমি আজকে দেখলাম যে আজকের weather টা আপনার কতো ছিল around আহ sixteen কি seventeen হ্যাঁ, এমনি হবে ষোলো থেকে সতের এর মধ্যেই ছিল যার কারণে একটু গরম গরম feel হয়েছে but আমার মনে হয় যে আহ দুদিন পর আবার শৈতপ্রভাব পড়তে পারে। আবহাওয়া তাই দিলো

হ্যাঁ হ্যাঁ পুরো আপনার January মাস ধরে আপনার এই শৈতপ্রবাহ থাকবে। আর শীতও থাকবে তার মধ্যে সবাইকে সতর্ক থাকতে হবে এই শীতে কারণ এই শীতে এই weather এ যেই অনেক ধরনের রোগবালাই হয় বাচ্ছা যেমন বাচ্ছাদের pneumonia হতে পারে ঠান্ডা ঠান্ডাজনিত অনেক ধরণের সমস্যা হতে পারে আমাদের সবাই কে সতর্ক থাকতে হবে এই শীতের জন্য, এবং সবাইকে আহ আমাদের উষ্ণ কাপড় পড়তে হবে সবাই সবাইকে হ্যাঁ, উষ্ণ কাপড় পড়তে হবে তবে আজকে আমি যে new market এ গিয়েছিলাম কিছু আমার জন্য গরম কাপড় কিনবো বলে মানে কালকে রাতে ভাবছিলাম যাবো হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজকে সকলে উঠে রোদ দেখে আবার যাইনি এখন আপনার কথা শুনে তো মনে হচ্ছে আবার পরে শীত পড়তে পারে। হ্যাঁ, হ্যাঁ এখনো তো আপনার january মাসের অনেক দিন বাকি আছে। আবার হ্যাঁ শীত আমার মনে হয় যে দু একদিনের মাথায় আবার হয় তো বড়ো ধরনের শৈতপ্রবাহ আসতাছে weather এ কারণ আবহাওয়াবিদ দেখলাম আজকে বললো যে শীত না কি আরও বাড়বে, কারণ আপনার আহ india তে already কিন্তু আহ red alert জারি হয়েগেছে কারণ india তেও weather খুব মহামারী আকার ধারণ করেছে যেটা না কি বাংলাদেশে effect পড়তে পারে। তাই তো weather এর আবহাওয়া বিদরা ইঙ্গিত দিলো তাই দেখলাম আজকে খবরে, আমরা তো যে টর্নেডো টর্নেডো হলো আগে India আর খবর পায় India আর খবর দেখে বুঝতে পারি যে বাংলাদেশও কিছু একটা হইতে পারে এই শীতের ক্ষেত্রেও মনে হয় এ রকমই হবে, হ্যাঁ হ্যাঁ এই শীতে আপনার অবস্থা একদমই খুবই খারাপ হয়ে গেছে মানে যে অবস্থা করছে শীতে সবার জনজীবন একবারে বিপন্ন হয়ে গেছে শীতে, আপনার কি এমনি গরমকাল বেশি ভালো লাগে? না কি শীতকাল বেশি ভালো লাগে? আহ সবচেয়ে favorite তো গরমকালই কারণ গরমের সময়,

শীত শুরুর আগে এবং শীত শেষের আহ শেষের দিকে তখন হালকা ঠান্ডা থাকে, তখন একদম সবার জন্যই perfect একটা weather হয়ে যাই হ্যাঁ হ্যাঁ ওই time টাও হ্যাঁ ওই সময় টাও খুব comfortable মানুষের জন্য আরামদায়ক ওই সময়টাও ওই সময়টাই আমরা কি করি ওই সময়টা আমরা খেলাধূলা করি cricket তখনও মানে খুব সুন্দর ভাবে খেলা যায়। আচ্ছা ভাই ঠিক আছে আজকে অনেক কথা হলো আপনার সাথে পরে আবার আপনাকে call দিয়ে বিস্তারিত কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাই পরে আবার কথা হবে আল্লাহাফেজ ভালো থাকেন, ওয়ালিকুম আসালাম। আসসালামুয়ালাইকুম ফাহিম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুমুস-সালাম সামির ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে আমি আমাদের আবহাওয়া নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম

আহ হ্যাঁ হবে আহ বলতে পারেন আমি এখন free আছি ভাইয়া আপনার mike টা একটু যদি একটু side করেন তাহলে ওই মানে ধাপ ধাপ একটা শব্দ হয় ওইটা আর হবেনা আরকি একটু try করেন একটু দূরে রাখার আচ্ছা আমরা আমাদের topic যাই সেটা হচ্ছে যে আহ বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচণ্ড শীত তাই না?

হ্যাঁ

হ্যাঁ যেমন আমি আজকে online এ দেখলাম এবং পত্রিকা পড়লাম রোদের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং এতে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানটা মানে পার্থক্যটা কিছুটা বেড়ে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবার একই সঙ্গে সপ্তাহের শেষে এবার হালকা বৃষ্টির পূর্বাভাস ও ছিল কিন্তু বৃষ্টিটা আসলে হয় নাই আপনি দেখে থাকবেন তো এই আর কি

এর হ্যাঁ আবার ধরেন যে গত কয়েকদিন আগে australia তে বৃষ্টি হয়েছিল কারণ সেখানে গ্রীষ্ম কাল এর আর হচ্ছে এই বৃষ্টির ফলে সেখানে তীব্র ঠান্ডা বিরাজ করছে সেখানকার আবহাওয়া অদ্ভুত কখনো বৃষ্টি আবার কখনো তীব্র রোদ, বুঝছেন ভাই? বুঝতে পারছি আসলে আবহাওয়া আরেকটু অনুকূলে থাকতো যদি আপনার হচ্ছে বৈশ্বিক উষ্ণতা পৃথিবীতে বিরাজ না করত তাই না? তারপর হচ্ছে green house gas এর ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে বিশ্ব পৃষ্ঠের আবহাওয়ার কিন্তু বিরূপ আচরণ করতেছে আবার শুধু তাই না উনিসশ আশি এর দশকে যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানে দেখবেন যে প্রতি আহ প্রতি দশক আগের দশকের তুলনায় কিছুটা উষ্ণ আবার দিন যত যাচ্ছে আবহাওয়া কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে, তাই না? আজ আমিও দেখলাম রোববার আট january সকাল দেশের সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল কত জানেন? দশ দশমিক আট degree celsius এ যশোর এবং চুয়াডাঙ্গায় ধরেন যে এই তাপমাত্রা record করেছে, আর এই তথ্যটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এটা চলতি শীত মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা যা সত্যিই ভয়াবহ না ভাই, একদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক তিন degree celsius যা আগের দিন শনিবার ছিল এগার দশমিক পাঁচ degree celsius ভাবা যায় অনেক ভয়ানক অবস্থা আবার যদি আপনি অন্য জেলার কথা বলতে যান সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে টাঙ্গাইল তারপর হচ্ছে কি ওই যে ফরিদপুর তারপর মানিকগঞ্জ তারপর যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এছাড়াও আপনার কুষ্টিয়া জেলা সহ রাজশাহী আর রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু বয়েই যাচ্ছে আহ এবং আর কিছু এলাকা হতে উম কিছুটা কমতে পারে বলেও জানান আমাদের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এবং আহ আপনি জানেন আপনি জানতে পারবেন যে এই সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

হয়তোবা হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হবার সম্ভাবনা থাক আচ্ছা আহ আমার মনে হয় কি এসব কিছুর পেছনে যে বৈশ্বিক উষ্ণতা দায়ী তা নিঃসন্দেহে বলা যায় কিন্তু ভাই দুঃখের সাথে বলতে হচ্ছে বৈশ্বিক উষ্ণতার পেছনে আমরাই দায়ী যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে আমরা পরিবেশকে তীব্রভাবে দূষিত করছি যেমন গাড়ি থেকে নির্গত হাওয়া ক্ষতিকর ধোঁয়া বাতাসে মিশে গিয়ে বাতাসকে করছে দূষিত, এবং বায়ুতে দূষিত পদার্থ নির্গমনের ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে এবং তা হয়ে যাচ্ছে জি অবশ্যই, আসলে আপনি যদি বৈশ্বিক উষ্ণতার কথা বলেন সেক্ষেত্রে আপনি কিছু ফলাফলের দিক তুলে ধরতে পারেন যেমন আমি বলতে পারি যে সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং যা পৃথিবীর বিভিন্ন নিচু অঞ্চলকে কিছুটা প্লাবিত করে ফেলতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা, আবার আপনি আহ এটা আসলেই ভয়ানক যে বাংলাদেশ ও কিন্তু একটি নিচু জায়গা হিসেবে পরিগণিত হয়

তারপর হচ্ছে যেমন আবহাওয়া বিরূপ হবার কারণে আমরা অনেক সময় দেখি যে acid বৃষ্টি হয়, যা ফসলের ক্ষতি করে

যা আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখের জি অবশ্যই আপনি ঠিক বলেছেন কিন্তু আসলে আমরা মনে করে কি, আমি মনে করি যে মানুষের পক্ষে যতটুকু সম্ভব পরিবেশের প্রতি কিছুটা সচেতন হওয়া প্রয়োজন না হলে কিন্তু আমরা নিজেরাই আমাদের ধ্বংস ডেকে আনবো, যেমন আমি যদি বলি আহ আমরা কিন্তু যেখানে সেখানে আমরা আহ যেমন মানে কোন কারণ ছাড়া আমরা কিন্তু গাছ কেটে ফেলছি সেখানে কিন্তু আপনার oxygen এর অভাব হচ্ছে তাইনা তারপর হচ্ছে যেমন আমরা যখন শ্বাস নির্গমন করি তখন carbon dioxide কিন্তু নির্গত হয়, তো সেক্ষেত্রে carbon dioxide এর পরিমাণ কিন্তু পরিবেশে বেড়ে যায়, আবার oxygen এর পরিমাণ কিছুটা oxygen এর পরিমাণ তুলনামূলক হারে বারেনা.

আহ উষ্ণতার সৃষ্টি হয় তো এটা মূলত বিরূপ আবহাওয়ার একটা আহ বিরূপ আবহাওয়া প্রকাশ করে. তারপর আমরা ধরেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতেছি polythene ফেলতেছি যেটা মাটির সাথে পচে না তো সেটা যদি আমরা না করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশটা কিন্তু দূষিত হয় পরবর্তীতে সেই পরিবেশ কিন্তু আমাদেরকে কোন প্রতিদান দিতে পারে না, তাই না? তাও ঠিক

আমি শুনলাম আপনি নাকি ঢাকায় নেই পঞ্চগড়ে গিয়েছেন হ্যাঁ ভাই পঞ্চগড়ে এসেছি but এখানে এসে তো বিপদে পড়ে গেছি

এই ধরেন আহ আহ এখানে হচ্ছে অনেক ঠান্ডা এখানে গত চারদিন টানা শৈতপ্রবাহ ছিল আবার তেঁতুলিয়ায় আজ সকাল নয় টার দিকে সর্বনিম্ন সাত degree celsius ছিল

হ্যাঁ ঢাকার আবহাওয়া কেমন ভাই

পরে আবার দুপুরের দিকে রোদের দেখা পাওয়া যায় আবার তাপমাত্রাও কিছুটা কম ছিল কয়েকদিন আগে যেমন একুশ degree celsius ও ছিল, এবং শৈত্যপ্রবাহ আরো দুই এক দিন কিন্তু হয়েছিল যেমনটা আমাদের আবহাওয়া office থেকে জানানো হয়েছিল, তাই না

তারপরে কিন্তু আমি তো ভেবেছিলাম খুব শীঘ্রই ঢাকায় রওনা করব, কাজ শেষে তেমনটাই পরিকল্পনা ছিল আমার তো মনে হয় ঢাকার তুলনায় পঞ্চগড়ে বেশ শৈত্যপ্রবাহ বেশি তা বলা যায় পঞ্চগড়ে টানা চার দিনে মৃদু শৈত্য প্রবাহের পর আজ শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ

আহ আসলে আমি মূলত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থান করছি যার আজ সকাল নয় টার সর্বনিম্ন তাপমাত্রা record করা হয়েছে সাত degree celsius এটি এই মৌসুমে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ভাই

সারা দেশের মধ্যে? তাহলেতো ভাই ভয়াবহ অবস্থা হ্যাঁ পত্রিকা পড়ে জানলাম তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষকগণ পর্যবেক্ষকগণের সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার degree থেকে দশ degree celsius মধ্যে ওঠানামা করছিল কয়েকদিন ধরে দিনভর হিমেল বাতাস থাকায় দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে ব্যবধান কমেছে ভাই তেঁতুলিয়ায় বর্তমানের মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সকালে ধরেন সাড়ে নয়টার

এতে এই এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে আগামী এক সপ্তাহ এলাকার আবহাওয়া এরকমই থাকতে পারে আমার মনে হচ্ছে দুর্গম পরিস্থিতি ভাই যার জন্য জনজীবন আর প্রাণীকুলের সাধারণ জীবন বিনষ্টের পথে হ্যাঁ আপনার কি মনে হয় এর কারণ কি হতে পারে? আহ সচরাচর আমি যা বললাম কিছুক্ষণ আগে যে জলবায়ুর পরিবর্তন আপনি খেয়াল করবেন যে গ্রীষ্ম কালে গরম দেরীতে আসছে আবার শীত কালের শীত তারপর গরমের এক বাজে অবস্থা মাসব্যাপী চলছে তাপদাহ

আহ আপনি নিশ্চয়ই আহ বুঝতে পারছেন ফাহিম ভাইয়া হ্যাঁ ভাই অবশ্যই বুঝতেছি আমরা মানুষেরা যেভাবে পরিবেশ দূষণ করে ফেলছি বিশ্বের সব চেয়ে দূষিত জেলা ঢাকা যা আমাদের দেশেই অবস্থিত এর পিছনের কারণ যানবাহনের কালো ধোঁয়া কলকারখানার ধোঁয়া ফাহিম ভাইয়া আপনার কি ঢাকার বুড়িগঙ্গা চিত্র জানা আছে যা এ মুহূর্তে আপনার হচ্ছে মরা নদী হিসেবে ঘোষনা করা হয় দেশে এমন বেশ কিছু নদী এমন ঝুঁকির মধ্যে দেশ ও দেশের বাইরের মানুষের অসতর্কতা আর অসাবধানতার কারণ কিন্তু এসবই আবার আপনি দেখবেন যে আমরা শুধু কী নদী যেমন আমরা সুন্দর বনে কিন্তু গাছ কেটে ফেলতেছি সে গাছ কেটে আমরা কিন্তু নানা ভাবে আহ নিজেদের সার্থের জন্য আমরা কিন্তু ব্যবসা করেই যাচ্ছি কিন্তু এটা আসলে পরিবেশকে কিন্তু আহ আপাদমস্তকভাবে আমরা দূষিত করতেছি তাই না? হ্যাঁ ভাই ঠিক এভাবে চলতে থাকলে তো ভাই পৃথিবী ভয়াবহ চিত্র ধারণ করবে

তারপর মানুষ কিন্তু ভবিষ্যতে পরিবেশের ভয়ংকর অভিশাপের শিকার হবে তারপর শিকার হবে কি বর্তমানে দেখেন আমরা কিন্তু শিকার হচ্ছি শত্য প্রবাহের কারনে কম্বল থেকে বের হওয়ার কিন্তু আমরা উপায় দেখছিনা এছাড়াও আমরা কিন্তু অনেক সময় এই যে আমরা কাজ করতে যেতে পারিনা অনেক শীতের কারণে তারপর দেখুন যে কুয়াশার কারণে অনেক সময় গাড়ি accident ও করে

তারপর অনেকে দেখবেন যে আহ অনেক রাস্তার আসেপাশে যে কুকুর থাকে তারা কিন্তু ঠিকভাবে আবাসস্থল পায়না এবং এই আবাসস্থল পাওয়ানা পাওয়ার কারণে তারা কিন্তু একসময় মারা যায় আরকি তারপর হচ্ছে পরিবেশের ও কিন্তু একটা ভারসাম্য থাকে না

পরিবেশ কিন্তু ভারসাম্য জ্বি আবহাওয়ার এই বিরূপ পরিবর্তন আবহাওয়ার এই বিরূপ পরিবর্তন মানব কূলের জন্য যেমন ক্ষতিকর প্রানীদের জন্যও ক্ষতিকর আচ্ছা ভাই রাখি অন্য একদিন কথা হবে আরেকদিন কথা হবে

একটু বিস্তারিত বলেন তো আপনি মানে সঙ্গীত টঙ্গীত নিয়ে কেমন হা ভাবছেন বা সঙ্গীতের বিষয়ে আমার মনে হয় যাওয়া দরকার এই নিয়ে কিছু কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই আমারও কিছু অভিজ্ঞতা হবে সঙ্গীতের বিষয়ে শুনেছি আপনি খুব ভালোই সঙ্গীতের ব্যাপারে হু

হ্যাঁ আমি সঙ্গীত শিখেছি দিয়ে আর দিয়ে আর করিনি বিশ্ব সঙ্গীতের বিশ্বের ইতিহাসে একটি সাংস্কিতিক সার্বজনীন অপরিবর্তিত সংজ্ঞাই সংজ্ঞাইতো প্ৰাগ সাহিত্যিক ইতিহাস বা প্ৰাগ ঐতিহাসিক সাংস্কিতিক পর্যায়ে সঙ্গীত কে সাধারণত আদিম সঙ্গীত বলা হয় সং গীতের দ্বারা বিদ বাদ্য নিত্য এই তিনটি বিষয়ে সমাবেশ কে উল্লেখ করা হয় সঙ্গীতের দ্বারা গীত এক ধরণের শ্রবন যোগ্য কলা যা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয় মানব চিত্রে ওর বিনোদন সৃষ্টি এবং আবেগকে ত্বরান্বিত করতে সক্ষম

এ ব্যাপারে আপনি কিছু বলেন আমি বুঝি কি সঙ্গীত টা হলো এমন একটা বস্তু আমাদের জীবনে সঙ্গীত নিয়ে কেউ যদি মানে দিনের পর দিন কাটাতে চাই টাও অসম্ভবের কিছু নেই কারণ সঙ্গীত যখন মানুষের মানে নিজের আয়ত্তে চলে আসে টান বাদ্যযন্ত্র হোক যদি আমার ব্যাক্তিগত ভাবে আমার আয়ত্তে চলে আসে তাহলে এই সঙ্গীতের প্রতি মানুষের একটা হয় একটা আকর্ষণ সৃষ্টি হয় যেটা থেকে মনে উঠে আস্তে একদম মানে ইচ্ছা হয় না আমার মনে হয় সঙ্গীত আমাদের

মানুষের অসুস্থ মানুষ কে সুস্থ করে তোলার একটা মানে সাধন বলা যেতে পারে সঙ্গীত এমন একটা মানে সাধন মানুষ অনেক মানুষ depression অথাৎ মানে খুবই অন্তঃসারহীন হয় পরে মানুষ যেমন অনেক সময় হয় মানুষ কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না কারোর সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে না এমন একটা মধ্যে পরে গেছে কি করে তার জীবনটা অতিবাহিত করবে পড়াশোনা করে চাকরি বা রোজগারের ব্যবস্থা হচ্ছে না কি করে মানে ঋণ কাটাবে এই অবস্থায় যদি সঙ্গীত টা জানা থাকে সঙ্গীতের সঙ্গে সে যুক্ত হতে পারে তা হলে কিন্তু ওই যে আমাদের অন্তরে যে এই একটা দুঃখ বেদনা ওই সব থেকে আমি রেহাই পেতে পারি বা যেতু Help পেতে পারে সুতরাং সঙ্গীত কে এমন একটা সাধন করা দরকার আমাদের সঙ্গীত যেন আমাদের রোগ রোগ ও সেরে উঠে বা মানুষ একটা শান্তির জীবন পেতে পারে সঙ্গীতের মাধ্যমে উপার্জন ও করা যায় সঙ্গীতের মাধ্যমে একটা বিশাল একটা বিশাল সংগঠন প্রস্তুত করা যায় সংগঠন এর মাধ্যমে হু অনেক কিছু করা যায় যদি আমি অনেক মানুষ নিয়ে সঙ্গীতের দল গঠন তাহলে এই মানুষের একটা জীবিকার ও ব্যবস্থা করা যায় তাই সঙ্গীত আমাদের জীবনে এমন একটা Part বলা যেতে পারে এমন একটা অঙ্গ বলা যেতে পারে এখানে মানে আমরা মানে সঙ্গীতের সাথে যুক্ত থেকে আমাদের আহ সংসার আহ বাড়িঘর সুন্দরভাবে চালিয়ে যেতে পারি এই ব্যবস্থা ও হয়ে যায় সঙ্গীত আমার মনে হয় আপনি তো সঙ্গীত চর্চা করেন এ সঙ্গীত চর্চা এমনভাবে করা প্রয়োজন যাতে যাতে একটা মানুষ আমার কণ্ঠের এই

সঙ্গীত কে শিখা প্রয়োজন সঙ্গীত কে সঙ্গীত নিয়ে সাধনা করা প্রয়োজন সঙ্গীত যতই সাধনা করা যাই ততই কম এক এক টা রাগ নিয়ে

এক এক টা রাগ এক এক টা তাল নিয়ে অনেকদিন পর্যন্ত আপনারা ঞা সাধনা করেছে এই এইটা কিন্তু মানে ইটা করলেও অনেক দিন সাধনা করার পরেও মানে সম্পূর্ণভাবে হয় না উনারা বলেন হু এক একটা রাগ নিয়ে